অতোটা কিছু বোঝা যাচ্ছে নাসামনে দু তিনটে চেয়ার রাখা । গেট -টা খোলা । ভিসিবিলিটি -টা বোঝা যাচ্ছে না কিন্তু ঠিক ঠাক আছে ।

কিছু দোকানে কোল্ড্রিংক্স দেখা যাচ্ছে। গ্রোসারি শপ ই --

আহ ফুল শার্ট গেঞ্জিটি শার্টস - এগুলো দেখতে পাওয়া যাচ্ছে একটা লোক কে শুধু দেখা যাচ্ছে । সে পু পুরোটা দেখা যাচ্ছে না বাইরেটা দেখা অল্পটা দেখা যা --

মসজিদ আর তো কিছু দেখা যাচ্ছে না । শুধু মসজিদের ছবিটাই সামনে দেখা যাচ্ছে । সামনে দুটো টেবিল রাখালোকজন --